একটা গেট দেখতাসি।

এই ছবিটা দেখতাছি একটা।

রুম যার ভিতরে অনেক রকমের জিম ইক্যুপমেন্ট রয়েছে।

একটি এ_টি_এম রয়েছে এক্সিস ব্যাংকের এ_টি_এম ।

এবং তার সামনে এখানে একটি লোক বসে আছে।

এর সামনে এই খোলা একটি জায়গা রয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে একটি মুদি দোকানের দৃশ্য যেখানে--

এবং তার মধ্যে একজন ব্যক্তি তাদের পরামর্শ দিয়ে কাজটা করতে সাহায্য করছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি সুন্দর গার্ডেনের দৃশ্য যেখানে--।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি সুন্দর মাঠ ।

এবং এই হলরুমটি অবশ্যই একটি মাদ্রাসা বা মসজিদে--

পুকুরের পাড়ে বিভিন্ন রকম ফলের গাছ যেমন আম গাছ কলা গাছ--

মাথায় সবাই এক রকমের টুপি পইরা রইসে।